বাংলা লেখা রয়েছে হিমাদ্রি ট্রেডার্স .

কিছু মানুষজন বাইক সাইকেল ইত্যাদি দেখা যাচ্ছে.

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটি একটি ছোটু মাহারাজ সিনে ক্যাফ .

এবং সেটি গ্রিল দিয়ে ঘেরা রয়েছে এবং ডিম্বাকৃতির দেখতে সাদা রংয়ের।

কিছু গাছপালা দোকানপাট এবং কিছু বেনার এবং বি_জে_পি পার্টির ফ্ল্যাগ রয়েছে।

এবং ঘরটি কাঠের তৈরি এবং টিনের তৈরি ।

একটা গোল পোস্ট গোল ফুটবল পোস্ট গোল পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু ইলেকট্রিক তার ওয়ার দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটিতে একটি বড় বিল্ডিংয়ের মত দেখতে মনে হচ্ছে।

এবং কয়েকটি গ্লাস উল্টো করে রাখা হয়েছে.

এবং একটি মহিলা চেয়ারে বসে রয়েছে.

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটা মাঠের মধ্যে একটি বাড়ি এবং তার পাশে আরও একটি বাড়ি এবং বাড়িটির উপরের চালগুলি রয়েছে টিনের এবং টিনগুলি নীল রঙ্গের ।

স্কুল -এর সামনে রয়েছে তিনটি বসার জায়গা।

উপরে লেখা রয়েছে ইংরেজিতে এবং নীচেও লেখা রয়েছে সন্তোষী মা মিউজিক্যাল ব্যাঙালিতে .

ছবিটি দেখে যা মনে হচ্ছে এটি একটি সন্ধ্যাবেলার ছবি এবং আকাশটি পুরো নীল দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটিতে একটি মারুতি সুজুকি শোরুম দেখতে পাচ্ছি এবং রয়েছে দুটি গাড়ি এবং এক তার মধ্যে একটি হল মারুতি।

এবং সবগুলি ঝুলিয়ে রাখা হয়েছে .

এটি একটি চশমার দোকান এবং লেখা আছে ডুয়ার্স অপটিকালস ।

এবং যদি কেউ কিছু ইলেকট্রনিক্সের এবং কিছু বাইক দেখতে পাওয়া যাচ্ছে .

একটি মাঠ দেখতে পাচ্ছি মাঠের সঙ্গে রয়েছে কিছু ঘর .

এই ছবিটিতে একটি শোরুম এবং একটি রোডের ছবি রয়েছে এবং ছবিটিতে কিছু বাইক স্কুটিও রয়েছে এবং কিছু বিল্ডিংয়ের ছবি এবং বিল্ডিংয়ের মধ্যে রয়েছে লাইটিং .